আশেপাশে অনেকগুলি বাড়িঘর এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে।

আশেপাশে অনেক গাছপালাও আছে সামনের দিকে কতগুলি ফ্ল্যাগ লাগানো রয়েছে।

এখানে একটি পাথরের মধ্যে সিঁড়ি ধাপে ধাপে সিঁড়ি কাটা রয়েছে।

বাঁদিকে নীচে আমুল গোল্ডের পাঁচটি প্যাকেট আছে।

এই ছবিতে একটি কাঠের মিল লক্ষ করা যাচ্ছে।

ছবিতে খুবই সুন্দর একটি ভিউপয়েন্ট দেখা যাচ্ছে যেখানে বাঁপাশে সমুদ্র রয়েছে খুবই বড়ো সমুদ্র এখানে।

ওয়ার্ক সরপ -এর ওপরে মারুতি সুজুকি -র বিল বোর্ড লাগানো আছে।

এই ছবিতে লক্ষ করা যাচ্ছে যে ছবির আ সামনে একটি ডানদিকে একটি হোয়াইট কালার -এর গাড়ি রয়েছে।

সামনে একটি ঘর রয়েছে ঘরের ওপরে আলিপুরদুয়ার মহিলা থানা লেখা রয়েছে।

এই ছবিতে একটি লাইব্রেরীর দৃশ্য দেখা যাচ্ছে।